ভবনটির পাশে বিদ্যুতের তার দেখা যাচ্ছে।

ছবিতে স্কুলের মাঠে কিছু ছাত্রছাত্রীকে খেলতে দেখা যাচ্ছে।

এখানে দশটি কাউন্টার রয়েছে যেগুলি এক থেকে দশ পর্যন্ত যুক্ত।

দেওয়ালে চা কফির ছবি মর্নিং ইটস টি টাইম লেখা রয়েছে।

ডান পাশে একটি নীল ডাসবিন দেখা যাচ্ছে।

দোকানের নাম পালস ইলেকট্রনিক এটি বিভিন্ন ধরনের আসবাবপত্র বিক্রি করে।

এই ছবিতে দোকানের সামনের দৃশ্য দেখাচ্ছে।

দোকানটির নাম প্রাইমার্ট এটির নীচে লেখা আছে ইউ আর এভরিডে ফ্যাশন ।

একজন মহিলা হলুদ শাড়ি পরে হাতে কিছু কাগজপত্র ধরে আছে।

এ_টি_এম বুথটির উপরে স্টেট ব্যাংক এ_টি_এম লেখা আছে।

বাগানের চারপাশে তারের বেড়া রয়েছে।

এই ছবিতে একটি মন্দিরের সামনে বড় মূর্তি দেখা যাচ্ছে।

নৌকটি বড় জলাশয়ের মধ্যে রয়েছে।

পাহাড় দেখা যাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন।

দোকানের সাইনবোর্ডে লেখা রয়েছে কোয়ালিটি কার্ড অ্যান্ড গিফট হাউস নরেন্দ্র লাইটস ।

গ্রামীণ শহরের রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে।

টেবিল গুলিতে প্লেট কাটা চামচ সাজানো হয়েছে কিছু মানুষ খেতে বসেছে।

এই ছবিতে একটি দোকানের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।

ডান পাশে মোটর সাইকেল দেখা যাচ্ছে।

ভবনের চার পাশে সবুজ গাছপালা ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে।

হোটেল টির সামোনে রাস্তা রাস্তার পাশে কিছু দোকান ভবন দেখা যাচ্ছে।

এই ছবিটি একটি রান্নাঘরের দৃশ্য।

একটি টেবিল -এর ওপর বিভিন্ন রান্নার উপকরণ একটি বড় পাত্র দেখা যাচ্ছে।

তাকের উপরে নীচে বিভিন্ন ব্র্যান্ডের পেন দেখা যাচ্ছে।

রেস্তোরাঁর দেওয়ালগুলি টাইলস দিয়ে সাজানো।

পেছনে একটি বড়ো বিল্ডিং কিছু গাছপালা দেখা যাচ্ছে।

একটি শিক্ষামূলত কার্যক্রমের অংশ হতে পারে যেখানে শিশুদের সৃজনশীলতা হাতের কাজ শেখানো হচ্ছে।

পাহাড় অঞ্চলের দৃশ্য তুলে ধরা হয়েছে।